একচুয়ালি আমরা ঘুরতে গিয়ে ছিলাম আহ গুমা-তে তো এটা গুমা-র ভিতরের একটা আহ হ পার্ক আছে । যে পার্ক -টার নাম হ্যাপি ভ্যালি পার্ক যেখানে আমার ভাই পোজ দিয়ে বসেছে এবং আমি ফটো তুলেছি।

এটা সময়ের বিশাল বড়ো একটা শহীদ মিনার। আমাদের হিন্দুস্থানের আহ অনেক সৈনিক শহীদ হয়ে গেছেন এবং তাঁর মধ্যে এটা একটা অনেক বড়ো । আহ যে এখানে শহীদ দেওয়া হয়েছে তাকে একটা ফটো তোলা হয়েছে ।

এটা ফ্লোর আ কোন অফিস -এর ফ্লোর দেখে মনে হচ্ছে কিংবা এটা কোন মেট্রো -র একটা ফ্লোর ।

এটি রাস্তা এবং রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা ঘড়ি ।

যেখানে সামনের বিল্ডিং -এর লোকেরা নীচে খাওয়া-দাওয়া করতে পারে এবং একটা অটো স্ট্যান্ড -ও আছে।

এটা দুর্গাপুজোর একটা প্যান্ডেল -এর ছবি এবং যিনি এই কাজটা ফুটিয়ে তুলেছেন তার জবাব নেই ।

মাটি দিয়ে ইট দিয়ে তৈরি হতো বাড়ি গুলো আর এটা দেখে মনে হচ্ছে কোন ঠাকুরবাড়ি যেখানে দালান বাড়ি হিসেবে আমরা দেখছি ঐ দিন গুলো খুব সুন্দর--

এটি একটি পার্কিং লট যেখানে পুলিশের গাড়ি এবং আদার্শ যাদের গাড়ি পার্ক করা হয়। পার্ক করে রেখে দেওয়া হয়।

আহ চারটে দিকে চারটে বুদ্ধের মূর্তি এবং আহ বুদ্ধ দেবের যে বানীগুলো আছে সেই বানীগুলো আমার অত্যন্ত প্রিয় । এবং অনেক আহ বাস্তবের সাথে খাপ খায়।

এটি একটি আহ বুক সেন্টার । এখানে সব ধরনের বই ম্যাগাজিন আহ নিউজ পেপার সবকিছু এখানে পাওয়া যায়।

যারা বই কিনতে বা পড়তে ভালোবাসে তো এখান থেকেই আসে।

ভীষণ সুন্দর একটা ঝিলপার এবং মাঝখানে একটা আহহ স্টেডিয়াম আছে। যেখানে --

এবং পুজোর শেষে আহ যে প্রসাদ আছে সেই প্রসাদ গুলো বিতরণ করছে। সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি।